সামনে অনেক মোটর সাইকেল দাঁড়িয়ে আছে। অনেক লোককে দেখা যায় বটে। উপরে দুটো সাটার লাগানো আছে বটে।

রংয়ের খ্রীষ্টের উম যীশুখ্রীষ্টের বাড়ি দেখা যাচ্ছে বটে তার সামনে অনেক কটা লোক অনেক বাচ্চা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে বটে।

গাছ দেখা যাচ্ছে বটে। অনেক ইলেকট্রিকের তার দেখা যাচ্ছে বটে। সাদা রংয়ের বাড়ি দাড়িয়ে দেখা যাচ্ছে বটে। সামনে অনেক কটা গাড়ি দাঁড়িয়ে আছে বটে।

ডান সাইড -এ একটা রাস্তা বা সাইড -এ একটা রাস্তা দে দেখা যাচ্ছে বটে-এ ডান সাইড -এ রাস্তা দিয়ে একটা বিল্ডিং দেখা যাচ্ছে বটে নু উপরে অনেক কটা হোরডিং দেখা যাচ্ছে বটে একটা বাস দেখা যাচ্ছে বটে।

দেওয়া আছে। হাতে দাঁড় আছে। নৌকাটার মধ্যে কিছু জিনিস পত্র রাখা আছে।

তার সাইড -এ অনেক গাছপালা আছে বটে আ- উম- বাড়িটির অনেকটা জানলা দেখা যাচ্ছে বটে নীল রঙের দরজা দেখা যাচ্ছে বটে।